সামনে গেট রয়েছে যেটি কালো রঙের এবং সাদা রঙের শাটার দেয়া ।

জলটি বিভিন্ন রঙে রাঙানো সবুজ হলুদ এবং নীল রং আরেকটি জায়গায় লোক দাঁড়িয়ে আছে একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে ।

ছবিটি দেখলে মনে হচ্ছে এটি একটি বাজারের ছবি বহুতল বিশিষ্ট বাড়ির নিচে কয়েকটি দোকান সাজানো ।

এটি হলো একটি কিটসক্স কোম্পনি -ইর প্রাইভেট লিমিটেড এর ছ ছবি।

বাজার করতে এসেছে তার মুখে মাক্স পরে লাইন দিয়ে দোকান সাজানো প্রত্যেকটি দোকানই খোলা।